ওয়ালের ভিতর কতটি পোস্টার লাগাইন।

দোকানটি খুলা তার ওফোরে কতটি পোস্টার লাগাইনে।

নদীর নদীর ভিতে কতটি বোড হেদিকে একটা বোড আসে আর এদিকে ই সামনের বোডটার ভিতে তিনডা লুক তিনডা মানুষ বোডটার ভিতে বইহা রইসে।

এইটা একটা একটা মার্কেট মানডয়ী কম্পোজাইট মার্কেট ।

এটা তো দেখা লাগতাসে একটা ছাদ হইবো ছাদের উপরে দুইডা মানুষ প্লাস্টার করতাসে।

উচা রয়েসে উপরে ফুল দিয়ে পাতা দিয়ে ডেকোরেট করেননা আরও কতডি মানুষ আস--

ভিতরে একটা গর আছে নীল কালারের ।

একটা গেট আসে গিলের কতটি গাস আসে রাস্তাত--

এটা একটা বেডরুম বেডরুমডা কালার কইরা রাখসে পুরাডা হলুদ কালার উপরে একটা ফুল আসে ।

জালানা দিয়ে একজন লুকরে দেহা যাইতাসে একটা পাংখা আছে ঘরের ভিতর।

উপরের সাইডে দিয়ে কতটি গাছ আছে।

বাইরে একটি গাড়ি পার্কিং করে রাখসে।

এডা তো একটা শপিংমল এনে তিনডা তিনডা ড্রে ফান মানে শেরওয়ালিয়া আসে এনে তিনডা।

দোকানটা টিনের এনে লেহা আসে মনোরমা একটা পোস্টারের ম--

আরেকটা লোক কমলার কালার বৃত্তা একটা শার্ট পইড়া দাঁড়ায় রয়সে।

এটাতো একটা দোকান যেইটা টিনের দোকান।

টেবিলটা একটি কালার করাইন্না মাঝখানে একটা কিডাজানি এডা বোঝা যাইতেছে না ভালোভাবে।